এটা একটা জমির মধ্যে অনেকগুলো ফুল গাছে চারা লাগানো হয়েছে।

একটা জি একটা জিম সেন্টার -এর মদ্যে একজন জিম করচে যে হচ্চে লেগ মারছে আর সামনে ডাম্বেল রাখা আছে।

ঘরের সামনে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে মানে ছেলে দাঁড়িয়ে আছে আর দুজ-এক-দু'জন মেয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়ে তার ফটো --

ঘেরাও ঘেরাওয়ালা একটা জায়গা আছে যেখানে অফিস -এর মেন --